এই চিত্রটিতে একটি সমবায়িকা দেখতে পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে নতুন নতুন ওপেনিং হয়েছে। বেলুন দিয়ে সাজানো রয়েছে।

তার সামনে দুটো জিফ গাড়ি লাগানো আছে।

আমি এই চিত্রটিতে একটি রেলওয়েস্টেশন দেখতে পাচ্ছি। এটি মালদা টাউন রেলওয়ে স্টেশন । সামনে দুটো প্লাটফর্ম ফাঁকা রয়েছে।

একটা চেয়ার - এ একজন লোক বসে আছে--

সামনে অনেক গুলো টেবিল চেয়ার লাগানো আছে। টেবিল এর উপরে কাচের গ্লাস রাখা আছে।

আমি এই চিত্রটিতে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। সামনে অনেক গুলো চেয়ার টেবিল লাগানো আছে ।

পাশে একটি খেজুর গাছ দেখতে পাচ্ছি।